এখানে একটা শুষত সোট্ট বাড়ি দেখা যাসসে ।

এখানে একটি হুম খুব বোরো লাল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে | বাইরে কিছু গুলো লোক গাড়ির সাথে দাঁড়িয়ে রয়েছে।